এ ম-মসজিতে একটা গেট রয়েছে। গে-গেট এর রয়ে--

একটা মসজিদ দেখতে পাচ্ছি। মসজিদের একটা গেট রয়েছে। লাল আলো জ্বলছে। ম-মসজিদে--

একটা ছবি দেখা যাচ্ছে-এ হু-ম-ম প্রচুর মানুষ এখনও দাঁড়িয়ে আছে-এ।

একটা কলেজ দেখতে পাচ্ছি। আ-উ কলেজের কা-কালার সাদা হলুদ | অ্যা জানালা আছে অনেকগুলো।

একটা মেয়ে দেখতে পাচ্ছি তার জা-মা-- উপরের জামাটা কালো নিচের জামাটা গোলাপী কালার দেখতে পাচ্ছি।

একটা বইয়ের দোকান দেখা যাচ্ছে। বইয়ের দোকানে চারজন বসে আছে একটা মেয়ে চা খাচ্ছে।